পাঁচটা ছয়টা বোর্ড লাগানি আসে একজন মানুষ ইন দোকানের নিসে সিঁড়ি বইয়া গল্ফো করে একটা আবার ডাল কালারের সাইকেল আসে।

উফরে কাচের গ্লাস আসে কাচের দরজা আসে এখানে বেগুনি কালারও রং করা--

উম গ্রীল দিয়া উয়াদের গেট বানাইসে।

সবজি বাজারে টেবুল আসে টেবুলের উপরে উম উম টুকুরি দিয়া ওপরে সবজি রাখা আসে।

এইখানে এ_সি লাগানি আছে আর এর পিছে বড়ো গাছ আছে মাঝখানেও একটা উম গাছ লাগায়ে বেড় দেওয়া হইছে এইখানে--

এখানে সাদা আসে সাদা কালারের মিষ্টি গুলাপি কালারের মিষ্টি এ কালো কালারের মিষ্টি আসে সব রকমের মিষ্টি আসে এইখানে।

জল আসে বিরান জল আসে সাইটের দিকে বড় বড় গাস আসে এইখানে--

আর এক জায়গা বোয়াত চাইরটা সামনে দুইটা সেলে দুইটা মেয়ে পিছনে--

এখানে যে একটা চেয়ার আসে একটা চেয়ারে কালা ব্যাগ রাহা।

এখানে হলুদ ফুল আসে নীল ফুল আসে গোলাপি ফুল আসে।

কিছুটা প পলিথিনের ভিতরে কাপড় রাখা আসে এ তারিয়ার উফরেও কাপড় রাখা আসে।